Hello আসসালামু আলাইকুম ফিরোজ ভাই। য়াআলাইকুম আসসালাম ভালো আছেন ? এই তো ভাই আল্লাহামদুল্লিয়া ভালো আছি কিন্তু আমার গলা খুস খুস করতেছে সর্দির মতো লাগতেছে আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। কিন্তু ঠান্ডা জনিত কিছু সমস্যা আমারও হচ্ছে নাক দিয়ে পানি পরে ঠান্ডা টা কিছু না আমাদের আহ জন্য একটু ঝামেলা বয়ে আনছে প্রচন্ড শীত তো। এই শীত কালে মধ্যে আমাদেরকে বেশ সাবধানে থাকতে থাকা উচিত বা বাহিরে যখন বেরোবেন আপনি গরম করতেছে পড়বেন। হ্যাঁ ভাই এই যে আপনার যেই ঠান্ডা তা যেই লাগে এটা কি মানে সব সময় নাকি শুধু season চেঞ্জ হলেই ঠান্ডাটা লা। season চেঞ্জ হলেই ঠা ঠান্ডাটা বেশি লাগে আর শীতকাল তো ঠান্ডার জন্য কি করেন ঠান্ডা লাগলে? ঠান্ডায় একটা বিরক্তিকর একটা ই এটা খুব বেশি ইয়ে করেন আবার অনেক মানে ওষুধ খাওয়ার ও খাইলেও সাত দিন লাগে না খালেও এক সপ্তা লাগে আচ্ছা না আসলে আমার হয় কি ধরেন অল্প একটু ঠান্ডা পড়লেই আমার মানে যদি একটু তাপমাত্রা change হয় তখনি আমার ঠান্ডা লেগে যাই। ঠান্ডা লাগলে গলা বেথা শুরু হয় তারপর ঠান্ডা লাগলে তো শরীরের নিয়ে কি বলবো একদম অবস্থা তোমার কি allergy এর সমস্যা আছে।

না এছাড়া কোনো সমস্যা নাই। আহ এমনি শরীর দুর্বল হয়ে আছে আর।

আচ্ছা তারপরে কি ঘটেছিলো? তো doctor দেখলাম।

doctor ওটাই smoke করাটাই আরকি বন্ধ করতে বললে সেই smoke করি কিভাবে হ্যাঁ আচ্ছা। তো কথা হচ্ছে যে bronchitis এর ব্যাপারে আসল আমি তেমন খুব জানি না bronchitis টা হোলি কি ওটা একটা ফুসফুসের রোগ ফুসফুসে infection হলে এই bronchitis টা হয় doctor এ কি কি বলছিলো বা কি কি জিনিস মেনে চলতে বলছে। এখন মানে আসলে smoking বন্ধ করতে হ। দ্বিতীয় ধুলাবালি ঠান্ডা আহ ঠান্ডা পরিহার করতে হবে actually আহ ধুলাবালিতে যাওয়া যাবে না। আপনার আহ কাজ কই দিনের কাজ আমার কাজ আসলে এখন গত দুদিন ধরে আর গত সপ্তাহেও ছিল তো হুট্ করে আবার ঠিক হয়ে গেছিলো গরম পানি খেছিলাম তা না তারপর এই সুপ্ মানে গরম যাবতীয় যা আছে সব গুলাই চেষ্টা করছি টানা গরম পানি তো আস্তে আস্তে গলাটা ঠিক হয়ে গেছে কিন্তু আবার হুট্ করে এই গত দুদিনে আবার কাশি টা শুরু হয়ে গেছে শুকনো কাশি আরকি।

এখনও ওষুধ খাবেন চিন্তা ভাবনা করে কারণ কি এই corona যে একটা ইয়ে আছে ঝামেলা আছে যেকোনো ওষুধ আপনি খাইয়া ফেলবেন ইটা ঠিক হবে । corona এর জন্য যে antibiotic একটু ঝামেলা করে আপনি নাতা জাতিও paracetamol জাতি খেতে পারেন কিন্তু এর থেকে বাসি কিছু খেতে হলে আপনাকে doctor এর সাথে পরামর্শ করে জ্বরের ইটি symptom ঠিমতম দেখে

উম আহ thank you ভাই আসলে আমিও সচর অচর ওষুধ খুব কম খাই আহ মানে একবার দরকার ছাড়া ওষুধ খায়ই না আর এখন যেহেতু একটু দেখতেছি শরীরটা গরম গরম লাগছে এইজন্য আরকি না

এই আমাদের সাস্থ বেবস্তা যে ভুল তা এ corona প্রমান করে গেলো হম আসলেই ভাই আর তার উপরেও মনে করেন যে খাদ্য অভ্যাস বা আমাদের যেই জীবনের যেই ধরুন যেই routine টা এটাও অনেক মানে আমাদের ঠিক না আরকি ওগুলো আমাদের পরিবর্তন করা উচিত হ্যাঁ যে আহ life style নিয়ে আমাদের করা উচিত আমরা

তো আমি দেখছি যে Corona সময় অনেক মানুষ খুব তাতারী দুর্বল হয়ে গেছিলো এ আমাদের খাদ্য অভ্যাসের ফলে এটা Normally ধারণা অভ্যাস ও আমাদের আমরা তো শুধু কার্বোহাইডেড নিয়ে ভাত খাই নেওয়া হয়না আমাদের এই কারণে আমাদের এহানি রোজ প্রতিরোধ ক্ষমতা কম হচ্ছে অনেক আচ্ছা ভাই আপনি কি সকালে ব্যাম করেন না ভাই করিনা কিন্তু সকালে মোটামোটি দুই ঘন্টা হাটা চলা করা উচিত আমাদের সবার

তো আপনি ই আমাদের তো বছরে একবার করে Check up করা উচিত না Doctor এর সঙ্গে ই করে একটা Medical check up করা উচিত তাহলে এটা আমরা অবহেলা করি কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের জন্য যেমন দাঁত চোখ নাক কান গলা হার্ট আসলে ভাই আমি সব সবগুলাতো Test করা হয়না আসলে আহ মনে করেন যে কিছুদিন আগেই এই Ultrasonography করছিলাম কিডনির জন্য কিডনি Test এর জন্য আর মাঝে মাঝেই চোখ চোখ Doctor দেখাতেই যাই আর এই গত December এ গেছিলাম দাঁতের জন্য এই এতটুকুই বাইরের কিছু parts এর জন্যই এরকম Doctor দেখায় কিন্তু এছাড়া যে শরীরের অন্নান্য অঙ্গ পতঙ্গ যে Test গুলা আছে ওগুলো তো করা হয়না করছিলাম দুহাজার একুশ সালের দিকে করছিলাম তো তখন একটা operation হৈছিল তার কারণে ওইখানে

আহ ওটা ছিল চোখের operation চোখের operation করা হয়েছে কি জন্য চোক একটা দাগের মতো ছিল চোখের সাদা অংশে আর অনেকে অনেক Doctor তিল বলছে কেউ মানে আচ্ছা গোল একটা Spot উছিলোনা হম হম হম লাল একটা গোল Spot হয়েছিল

এটাকি জন্মগত ছিল আপনার না জন্মগত ছিলনা ধরেন Class seven eight এ যখন পড়ি তো তখন খেলার সময় আসলে আমার চোখে বল পড়ছে লেগে বলটা আরকি চোখে এসেছিলো তো সেখান থেকে হয়তো বা দাগটা শুরু হয়েছিল প্রথমে অতটা খেয়াল করিনি কি বল Football না Tenis বল

জি আমি চশমা পরি Class four five থেকে আমি চশমা পড়ি

আমার চশমার Power টা ওই Three point something হৈছেগে minus power না ঐটা

হম আমার ও Same minus three একটা আছে আরেকটা হচ্ছে minus Three point two five আচ্ছা হ্যাঁ যে কথা বলেছিলাম যে চোখের কথা তো Doctor এর কাছে গেছিলাম তো Doctor এ এক এক সময় এক এক Doctor এর কাছে তো কেউ বলছে যে না Drop দিলেই দূর হয়ে যাবে আবার কেউ বলছে যে না ওটা Normal জিনিস চিন্তা করার কিছু নেই তো এভাবেই প্রায় পাঁচ ছয় বছর এক এক জাগায় মানে বিভিন্ন বিভিন্ন Doctor দেখে হম বিশাল হ্যাঁ বলেন তো আমাদের সাস্থ ব্যাবস্থা যে আহ আমাদের doctor রা যেভাবে তাদের অব ই অদক্ষতা প্রকাশ করে তা বলাযায় বলার ভাষা নাই

কিন্তু আল্লার রহমতে আমার এখনো এরকম শেষ করিনাই সেই অবস্থা আরকি যত সম্ভৰ এসব Doctor এর থেকে দূরে থাকার এভাবে নিজেকে Mantian করা আরকি দুর্নীতি আমাদের পুরা পঙ্গু করে দিয়েছে এত পরিমানে দুর্নীতি যে ভবিষৎ তারপর Nepotism

মহা পরিচালক সাস্থ বিভাগে মহা পরিচালকের Driver কোটি কোটি টাকার মালিক এটা হচ্ছে আমাদের Topic এর বাইরে Helth related কথা বার্তা বলতেছি তো আমরা তো অনেক গভীরে দিকে যাচ্ছি আচ্ছা সমস্যা না আমি ইয়া আপনাদের চোখের operation এর ব্যাপারে বলি কোনো ব্যাপার না তো হয়েছিল কি যে আহ একটা Doctor রে দেখানোর পরে তো কপাল ভালো ছিল তো উনি বলছে যে তুমি এ Drop গুলা দাও যেটা Drop দিছিলা চোখের তো দুটো Drop ব্যবহার করার পরে বলছিলো যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আবার আইসো তো দেখলাম যে Drop দুটা দেবার পর ও কোনো পরিবর্তন হয়নি তো opulo-plasti নামে একটা জায়গা আছে তো হাসপাতালে একটা বিরাজ আরকি ওগুলো apollo plasti তো ওখানে পাঠায় তো ওখান থেকে Doctor রা দেখার পরে কিছু Test দিলো আর বললো যে আসলে আপনার তো এটা বোরো হচ্ছে তো আপনি চাইলে এই জিনিসটা সরাই ফেলতে পারেন আপনি যদি চান আর যদি রাখতে চান তাহলে রাখতে পারেন তো যেহেতু এটা বোরো হচ্ছে সেহেতো এটা চিন্তার কারণ তারপর Test করার পরে দেখলো যে সবকিছু Normal তারপর তখন Corona ও ছিল তাই অনেক Corona চলতেছিল Bangladesh এ তো Corona test ও দিলো Corona test ও করলাম আহ আমাদের প্রতি প্রতিবেশী দেশ ভারতের চেয়ে সাস্থ ব্যবস্থা কিন্তু অনেক উন্নত

আহ Bangladesh থেকে উম তো এটা একটা ইয়ে হয়েছে Tourism মে Medical tourism বলে নিয়ে সাস্থ একসঙ্গে Tourism এর একটা পপ Bangladesh কে অনেক এগিয়ে যায় ঐখানে মানে তারা সাস্থ ব্যাবস্থায় অনেক আহ নজর দাড়িতে রাখে তো তো যেই কারণে তারা তাদেরকে নক মানে তাদের সাস্থ ঘাতে তারা অনেক টাকা খরচ করতেছে যার কারণে তারা এই সাস্থসাতে অনেক উন্নত করবে

আসলেই আচ্ছা ভাই আমার এইযে আমার আরেকটা প্রশ্ন ছিল আমি আসলে করেত ভুলে গেছিলাম তো আমি বলছিলাম যে আপনার Bronchitis যে হৈছিল তো Bronchitis টা কবে হৈছিল মানে আসলে আমি ভুলে গেছিলাম যদিও এই বছর পাঁচেক আগে এখন কি আপনি পুরা পুরী সুস্থ আছেন হ্যাঁ এখন সুস্থ আছি এই Smoke টোক বাধ্য হয়ে ছেড়ে দিলাম ও আচ্ছা না আসলে এই Smoking টা যে ছেড়ে দিছেন মানে এটার ব্যাপারে যদি কিছু একটা বলতেন যে কিভাবে ছাড়ছেন বা ওই সময়ের মুহূর্তটা আরকি এহান Smoking বাসাতে বেরোতে বেড়াতাম কোনো একটা অভ্যাসে জোড়ায় যায় তখন সেই জিনিসটা আসলে ছাড়তে পারেনা

তা আমি এই ইনশাল্লা ছেড়ে দিছি কিন্তু মোটামোটি ছেড়ে দিছি কখন যদি কোনো Beer টিয়ের খাইনি দেখতাছেন না আসলে এখন দেখাযায় কি যে উর্তী বয়েসের অনেক পোলা পাইলে আসলেই এই বাজে একটা অভ্যাসের দিকে যাচ্ছে আরকি তো অনেকেই চেষ্টা করে পারতাছেন আর অনেকেই শুধু শুধু চেষ্টা করে বলে যে কি না চেষ্টা করতাছি ছেড়ে দেব কিন্তু আসলে ছারে না আবার অনেকে ছাড়তে পারে না তো ওই জন্য আরকি জিজ্ঞেস করছি আরকি যে কিভাবে ছাড়তে পারলে হয়তোবা অনেক উর্তী বয়েসের পোলা পানের জন্যই উপকার হয় তারা ততো নিজেকে ছাড়তে হবে নিজের চেষ্টাই নিজের ইচ্ছা বলে ঈশ্বর ঈশ্বর কি কথা আরো কিছু আছে পকেটে টাকা পয়সা কম রাখতে হবে

আচ্ছা যখন কাইতে ইচ্ছা হবে তখন কি করছেন ধরেন এখন আপনার খাবে ইচ্ছা হয়েছে তখন কিছুই করার লাগতো না খোওয়া ওটা লাই দিলে মাথায় ওঠযে এরকম অবস্থা ছাড়লে একবারে ছাড়তে হবে একটু একটা খাইলাম তারপর চারটে খাইলাম তারপর তিনটে খাইলাম দুটা খাইলাম একটা খাইলাম ইয়া actually হয়না শেষ পর্যন্ত যায় পরেরদিন দেহে আবার সাতটা আটটাও চলে যায়

খুব বেশি থাকতে হয় আরকি অবশ্যই মেনে চল এবং আহ এখনই আমি খাবো না এটাই ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ভাই আসলে আহ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো

আল্লা হাফিস হ্যাঁ প্রশান্ত কি করছো এইতো বসে আছি তুমি কি করছো এই আমিও বসে আছি বসে থাকতে থাকতে মনে পড়লো তোমার কথা তাই ফোন টা করলাম তুমি তো আর ফোন করবে না আরে না তেমন কিছু না মানে কি বলবো, মানে একটা কাজ করছি তো দিয়ে ধরো একটু ব্যস্তর মধ্যে থাকছি দিয়ে কাউকে ফোন করা হয় না আর মানে কি বলো তো আমার রিচার্জ ও ছিল না বুঝলা ও কবে রিচার্জ শেষ হয়েছিল কবেই বা করলে এই তো রিচার্জ শেষ হয়েছিল তোমার এই ই চার পাঁচ দিন হলো শেষ হয়েছিল দিয়ে আবার মানে কি বলতো এবার ধরো আহ কাজ মানে করতে হচ্ছে তো মানে ফোন এ সব কিছু কাজ করি দিয়ে ধরো আবার ধরো মেরে ফেললাম তাইতো দেখো আবার বেশি মেরো না বুঝলে রিচার্জ টাই মেরো

হ্যাঁ গো আমার বাড়ির সব ভালো আছে বাবা একটু middle খানে শরীর খারাপ হয়ে গেছিল তোমার সব সব ঠিক আছে বাড়ির আহ হ্যাঁ আমার প্রায় সব ঠিক আছে তবে আমার একটু problem মানে problem হচ্ছে কি problem ধরো হয়েছে আমার একটু পা তে লেগে গেছে খেলতে খেলতে ফুটবল এ দিয়ে তোমার বাবার ওষুধ নিয়ে এসেছো হ্যাঁ বাবার নিয়ে এসেছি বলতে বাবার শরীরটা বলতে একটু ঠান্ডা লেগে গেছিলো, মানে তোমার ওই আহ বাবার একটু তো tension নেওয়াটা কম তো বাবা ঘুরতে গেছিল বুঝলে নিয়ে তোমার ওই ঘুরতে গেছিল তোমার ওই হাওড়ার side গেছিল তো এবার ওখানে তোমার যে timing বাস গুলো থাকে public transport টা তো জানো এখনকার দিনে কতটা খারাপ হয়ে গেছে পাবলিকের জন্য যে বাসগুলো বলো আর others গুলো বলো সেগুলো কিন্তু অনেক খারাপ হয়ে গেছে তো সেই হিসাবে ধরো তোমার আহ বললে যে transport এর জন্য যে বাবার এবার ওখানে বাস অনেক late হয়ে গেছে, বাবার মানে সেই late. Tension এর কারণে বাবার শরীরটা ও খারাপ হয়ে গেছে তো ওখান থেকে কষ্ট করে প্রায় এসেছে দু-চারটে friend ছিল বাবার তো সবাই মিলে এসেছে ওই আর কি এরকমই চলছে এখন medicine ট্রেডিশন নিয়েছে বেশ ভালো আছে, বুঝলে? আহ দিয়ে কোথায় গেছিল বললে কোথায় গেছিলো বেঁবেবেড়াতে গিয়েছিল নাকি তোমার বাবা হ্যাঁ তো হ্যাঁ তোমার ঘুরতে গেছিল হাওড়া side এ হাওড়ার ওই ব্রিজটা দেখতে গেছিল new ব্রিজটা তারপর পুরনো ব্রিজ টা মানে বাবার ধরো বার হওয়া হয়নি অনেকদিন হলো প্রায় বুঝলে business এর কারণে একটু ব্যস্ততার মধ্যে ছিল তো সেই হিসাবে গেছিল নিয়ে গেছে ওই আর কি এবার ওখানকার যানবাহন, ওখানকার কি আমাদেরই যানবহন গুলোর কতটা খারাপ হয়ে গেছে বলতো সেটাই সেটাই একদম যেমন তোমার ধরো তোমার এখনকার কি হচ্ছে বলতো ধরো হয়তো তোমার exam আছে ঠিক আছে তো এবার ধরো তুমি দিতে যাচ্ছ তো এখনকার বাসটা মানে এতই problem করছে মানে এতই মানে কি বলবো এ ধরো হয়ত তোমার দশটার সময় বাস থাকছে তো আসছে তোমার বারোটার সময় তাহলে তখন কি হবে বলো এরকম মানে এতটাই problem করছে তাই না সেটাই সেটাই পাবলিকের জন্য transport মানে কি পাবলিকের প্রত্যেকটা সুবিধা অনুযায়ী বাসগুলো চালানোর জন্য, বাস বলো ট্রেন বলো বা যে কোন জিনিস বলো এতটা delay করলে মানুষের যে কতটা problem এর সম্মুখীন হবে

সেটাই সেটাই একদম ঠিক বলেছ এই তো আমার আমার সেই দিনকে ঘটা মানে ঘটনা ঘটা, মানে কি জানতো ধরো টিউশন থেকে আসছিলাম তো টিউশন থেকে এলাম কি ধরো আমাদের টিউশন ছুটি হলো তো আমাদের রামপুরহাটে বাসস্ট্যান্ড আছে বুঝলা এর তো আমাদের এই লাইনে তোমার ওই এখন অতটা বাস চলে না তোমার ওই একটা বাস চলছে বুঝলা তো ওটা এবার ধরো আমি বাড়ি আসবো তো আমার বাড়িতে কাজ আছে অনেক আহ দিয়ে এবার বাড়ি আসবো তো বলছি দাদা কখন বাস আছে তো বলছে যে এটার কোন guarantee নেই বলছে। বলছে এটা ছাড়তে পারে তোমার সন্ধাবেলায় ছাড়তে পারে এখনো ছাড়তে পারে মানে এরকম ব্যাপার কি বলবো আর বলো সেটাই যেমন তুমি বলছো তোমাদের ওদিকে বাস নেই এবার সেটা নিয়ে তো আমাদের যেমনি বাস পরিচালকরা আছে বা যারা ভাবেন তো তাদের কে তো এই বিষয় নিয়ে ভাবনা উচিত না কারণ দেখো প্রত্যেকটা জিনিস বলতে গেলে কি বলতো বাস টা হয়তো late হয়ে যাচ্ছে, কত মানুষ হয়তো বিপদের কারণে সেই বাসটা ধরার জন্য যাবে এবার সেই কারণে যদি বাসটা না পাই বা তোমাদের ধরো রামপুরহাট থেকে তোমাদের বাড়ি প্রায় অনেকটা দূর ঠিক আছে তাহলেতাহলে এবার সেই ভাবে তোমাকে তো বাস টারও তো প্রয়োজন আছে না বাস ওয়ালা যারা চালকরা আছে তাদেরও তো একটু ভাবা উচিত যে না এই লাইনে বাস টা কম আছে আমাকে একটু বেশি দেওয়া মানে একটু দিলে ভালো হয় কি বলো সেটাই সেটাই, কেনো মানে আঃ মানে এটা problem রাস্তায় জানতো এটা ওদের দোষ নাই মানে কি বলতো ইয়ে এখন মানে এতটা পরিমানে মানে টোটো হয়ে গেছে বুঝলা না হ্যাঁ টোটো মানে এতই হয়ে গেছে ধরো হয়তো তাদের বাসের সেই রকম মানে ইয়ে হচ্ছে না লোক হচ্ছে না দিয়ে ওরা হয়তো এরকম করছে কি বলছে বলতো এবার বলছে যে আমি ছাড়বো এখন বাস টা ঠিক আছে তো এখন আমার যদি লোক না হয় তাহলে আমি মানে ও তো একটা নিজের মানে খাবারের জন্য বা এই রকম একটা সংসার চালাবার জন্য তো ও আসছে এবার হয়তো ধরো ওর বাসে সেরকম লোকজন হলো না তো ও ছাড়বে কি করে তো ওদেরও একটা দোষ নেই বুঝলা main ব্যাপার হচ্ছে অনেক টোটো হয়ে গেছে না বুঝতেই পারছো এখন কত হয়েছে না তোমাদের দিকে না হলে টোটো হয়ে গেছে দেখো আমাদের দিকটা কি বলতো আমাদের দিকে প্রায় আহ তোমার সারাদিনে বাস পাবে হ্যাঁ মানে অনেক কটাই বাস পাবে এবার তোমার যদি বাস গুলো বলে যে না আমি বারোটাই ছাড়বো তো বারোটায় ছাড়বো তুমি উঠে বসো সেটা কিন্তু ছাড়বে পনে এক টা এক টা দেড়টা নাগাত ছেড়ে দেবে করলে তো একটা সাধারণ মানুষ এর পক্ষে অনেক ক্ষতিগ্রস্ত হবে না তাহলে তো সে অন্য কিছু বাস করতে পারে ও যদি অনেক বেশি প্রয়োজন থাকে অন্য গাড়ি ভাড়া করে যাবে আমাদের ওই দিকটাতে কিন্তু বাস টা বলে যদি late করে তাহলে তো সাধারণ মানুষের

সেটাই সেটাই একদম ঠিক বলেছ এইতো মানে কি বলবো এই এইতো আমরা তো সেদিন পিকনিক এ হয়ে গেছিলাম ঠিক আছে তো কি বলবো মানে ওরা বলল যে আমরা এই time এর মধ্যে ঢুকে যাব মানে কি জানো তো আমাদের এখান থেকে বাস ছাড়বার কথা ছিল তোমার ওই চারটার সময় ঠিক আছে তো, ও দিকে বললাম

সেটাই এবার এতটা problem তুমিই বলো যে মম প্রত্যেকটা সাধারণ মানুষের ক্ষেত্রে কেউ হয়তো আহ চাকরির কারণে যাচ্ছে কেউ হয়তো কারোর family হয়তো hospital এ ব্যস্ত আছে লোকজনে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে টাই যাবে এবার তুমি ট্রেনগুলো দেখো না ট্রেনগুলো এমন হয়ে গেছে মানে আমাদের ভারতে তুমি দেখতে গেলে প্রায় এরকম অনেক জায়গাতেই হয়ে যাচ্ছে যে তুমি ট্রেনটা দেখো ট্রেন টা ঢোকার কথা কটায় দশটায় ঢুকছে কোটায় সাড়ে দশ টাই এই যে যারা স্কুল এ মানে চাকরি করে তারা ও তো হয়তো আহ যাবে ট্রেন এর আসায় থাকে তো তাদের ওতো late হয়ে যাই না তো সেটাও তো একটা problem দেখা দেয় তাই না হ্যাঁ সেটাই একদম একদম ঠিক বলেছ এবার হয়তো একজন হয়তো চাকরির পরীক্ষাতে ইন্টারভিউ দিতে যাচ্ছে ঠিক আছে এবার হয়তো সে ট্রেন টা মিস করলো একটা কথাই আছে না যে কিছুক্ষণের জন্য অনেক কিছু মিস হয়ে গেল সেরকম একটা কথা বুঝলা এবং সে হয়তো একটা ইন্টারভিউ দিতে গেলো দিতে যাবে এত যে time এ বাস আছে সে time এ হয়তো এলো না তো ওর problem টা কি হলো বলো তো একদম ওর বেকার হয়ে গেল না সেটাই সেটাই ওই যে একটা news এ বার হয়েছিল তুমি হয়তো দেখেছিলে না দেখো নি কি জানিনা কিন্তু বলছি

তোমার গেছিল ট্রেন টার জন্য অনেকক্ষণ wait করেছে তোমার প্রায় ন টা নাগাদ ট্রেন আছে তো ও কিন্তু পৌনে নটার আগেই ঢুকে ঢুকে গেছিল হ্যাঁ এ ট্রেনটা অনেক late হয়ে গেছে প্রায় পৌনে দশটা বেজে গেছে এবার ধরো সাড়ে দশটা থেকে স্কুল চালু হয় যে কোনো স্কুল এবার তোমার কি হয়েছে সে কিন্তু সাড়ে নটা প্রায় বেজে গেছে পার হয়ে গেছে। তখন কিন্তু ঘুরে যাচ্ছিল প্রায় মানে স্টেশন থেকে অনেকটা দূর মানে গেছে তো সেখান থেকে নাকি আওয়াজ শোনা যাচ্ছে ট্রেনে আসছে মানে ট্রেনের হর্নের আওয়াজ আসছে এবার সে কি করে ঘুরে যাচ্ছিল যে ট্রেন টা সে ছুটে ধরবে কারণ তার already অনেক late হয়ে গেছে স্কুল হয়তো পাবে না এবার প্রত্যেকটা জিনিসের আমরা জানি, যে বাসের থেকে টিটোর থেকে ট্রেন অনেক তাড়াতাড়ি যেকোনো আমরা গন্তব্যস্থলে পৌঁছে যায় জানি তো এটা

এবার কি হয়েছে পা টা কিন্তু সেই উঠাবে কি পা টা ঢুকে যায় নিচে এবার এখান থেকে তোমার ঢুকে যাওয়ার কারণে সে মানুষটার কিন্তু একটা পা বাদ হয়ে গেছে এই যে জিনিসগুলো অনেকটাই খারাপ না

সেটাই এবার ও ধরো চাকরি করছিল ওর তো পুরো life টা hell হয়ে গেল না তো প্রত্যেকটা জিনিসের দিক থেকে ভাবা উচিত খারাপ negative দিক positive দিক তাহলে positive টা যেমন আছে negative ও আছে তো সেই মানুষটা হয়তো ভালো কাজ করছিল কিন্তু তার তো এবার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল না সে তো আর চাকরিতে যেতে পারবে না তার family র কাছেও সে একটা কি বলবো, পঙ্গু হিসেবে থেকে গেল তাই না তো এটা এটা মানে কি বলতো এই যে সেটা ওর তো পা বাদ চলে গেল তো এটার মানে কিছু ব্যবস্থা কি মানে করবে? মানে ইয়ে থেকে আর কি আমি শুনেছিলাম যে সরকারে সরকার জানতে পেরেছিলো সেটা আমি কিছুদিন পর প্রায়ই তোমার ছয় সাত দিন পরে শুনতে পেয়েছিলাম যে কাহিনীটা ঘটেছিল তো সেখান থেকে সরকার নাকি বলেছে যে টাকে পেনশনটা দেওয়া হবে সে যতদিন বাঁচবে বুঝলা আহ সেটাই তুবও ঠিক করেছে এবার ধরো অনেকদিন হয়ে গেল এই জিনিসটা তো তোমার তখনপেনশনটাও চালু ছিল এখন তো সেই হিসাবে অনেক জায়গাতে পেনশনটা বন্ধ করে দিয়েছে মমতা সরকার থেকে আমরা যে পেনশন গুলো পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো এখানে পেনশন গুলো পাচ্ছে